আমরা ফটো -টি দেখে দেখতে পারছি রেস্টুরেন্ট -এ ব্যবহৃত গ্লাস ও বাটি দেখা যাচ্ছে।

আমার দেখতে পাচ্ছি একটি রুমের ভিতর নাচ শিখানো হচ্ছে।

ফটো -টি দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি সরকারি দপ্তর।

ফটোটিতে দেখা বোঝা যায় যে সামনে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে।

আমরা দেখতে পাচ্ছি পিছনে একটি ব্যানার টানানো রয়েছে যাতে লেখা আছে পাবলিক ইস্কুল ।

আমরা সবাই ফোটো -টি দেখে বুঝতে পারছি জায়গাটি খুবই পরিষ্কার ও পরিচ্ছন্নতা--

আমরা সবাই এই ফোটো -টি দেখে বুঝতে পারছি মাঠের চারপাশে প্রচুর গাছপালা রয়েছে।

আমরা দেখে মনে করতেই পারি এটি একটি ধর্মীয় স্থান।

ফোটো -টি দেখে বোঝা যাচ্ছে দূরে একটি পেট্রোল পাম্প -এর বিলবোর্ড টাঙ্গানো রয়েছে।

আমরা সবাই ফটোটি দেখে বুঝতে পারছি যে আমাদের সামনে গ্যাসের -কি এবং কড়াই রাখা রয়েছে।

আমরা ফটো -টি দেখে বুঝতে পারছি ফটো -টিতে বোঝাতে চাইছে যে সর্বশিক্ষা অভিযানকে উল্লেখ করে তুলেছে।

আমরা ফটোতে দেখতে পারছি এটি একটি সন্ধ্যা বেলার সময়ের ফটো ।

আমরা সবাই এই ফটোটি দেখে বুঝতে পারছি ওয়াটার পার্কের চারপাশে পচুর গাছ লাগানো রয়েছে।

ফুটোটি দেখে বোঝা যাচ্ছে যে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে।

আমরা সবাই এই ফোটো -টি দেখে দেখতে পারছি দূরে একটি পাকা বাড়ি।

আমারা দেখতে পাচ্ছি একটি পাকা বাড়ি তৈরি করা হচ্ছে।

আমরা দেখতে পারছি এটি একটি খ্রিস্টান ধর্মীয় কোনও অনুষ্ঠান হচ্ছে।

আমরা ফটো টি দেখে বুঝতে পারছি এটি একটি শহুরি এলাকা।

ফটো টিতে দেখা যাচ্ছে একটি পাকা রোড ।

ফোটো -টি দেখে বোঝা যাচ্ছে সরকারি দপ্তরটিকে দেওয়াল দিয়ে ঘেরা রয়েছে।

ফোটোটিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি সামনে দাঁড়িয়ে রয়েছে।

হোটেলটি দেখে বোঝা যাচ্ছে কিছু লোক ব্রেঞ্চিতে বসে রয়েছে।

ফটোটি দেখে বোঝা যাচ্ছে আলমারির ভিতর প্রচুর মিষ্টি রাখা রয়েছে।

আমরা ফোটোটি -টি দেখে বুঝতে পারছি যে এটি একটি টাইলস বসানো পাকা রুম ।

দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে ডেকরেশন -ভাবে সাজানো রয়েছে।

ছবিটি দেখে বোঝা যাচ্ছে যে রুমের ভেতরে কিছু বিছানা রয়েছে যার উপর বালিশ এবং বেড কভার --

আমরা সবাই ফোটোটি দেখে বুঝতে পারছি যে টেবিলের মধ্যে জ দুটো জলের বোতল রয়েছে।

আমরা ফটোটিতে দেখতে পারছি শপিংমলের সামনে সুন্দর একটি বিলবোর্ড রাখা রয়েছে।

আমার দেখতে পারছি যে এটি একটি জিম সেন্টার ।।

আমরা দেখতে পাচ্ছি এটি একটি পেট্রোল পাম্প -এর দৃশ্য।

ফটো -টিতে দেখে বোঝা যাচ্ছে কিছু গাড়ি তেল ভরার জন্য দাঁড়িয়ে রয়েছে।

ফটো -টি দেখে বোঝা যাচ্ছে যে পেট্রোল পাম্প -টি রাস্তার সাইড -এ।

ফটোটি দেখে বোঝা যায় যে দোকানটি অরেঞ্জ ও কালো কালারের বানানো।

ফটো -টি দেখে মনে হচ্ছে এটি একটি মন্দির ঘর।

আমরা ফু সবাই ফটোটিতে দেখে বুঝতে পারছি পার্কটি খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা।

আমরা ফটো -টি দেখে বুঝতে পারছি যে মন্দিরটি একতলায় উপরে।